এরকম অনেক মাছ এখানে পরে আছে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মাছ এখানে দেখা যাচ্ছে বড় মাছ ছোট মাছ চুনো মাছ--

হুম একটি কেউ একজন এসছে দাঁড়িয়ে আছে আর হয়তো তার ছবি তুলছে সেজন্য সে একটু হাত দিয়ে দাঁড়িয়ে আছে।

দুজনকে বসে থাকতে দেখা যাচ্ছে--

বিউটি পার্লার -টা এখানে মধ্যে ফাঁকা দেখা যাচ্ছে লাইট জ্বলছে ভিতরে খুব সুন্দর ভাবে বিউটি পার্লারটা -টা সুন্দর ভাবে সাজানো আছে দেখা যাচ্ছে এবং সেই ভদ্র মহিলা বসে ফোনে হয়তো কিছু দেখ--

বেশ কিছু লোক একজন লাঙল ধরে দাঁড়িয়ে আছে। আর বেশ কিছু লোক এখানে যাচ্ছে বসে আছে এটা দেখা যাচ্ছে নদীতে। এটা খুব সুন্দর দৃশ্য।

এই ছবিটি দেখে মনে হচ্ছে কোনো ট্যাটু পার্লার -এর ছবি ছবিতে লেখা আছে ট্যাটু আর দোকানটা এখন খোলা আছে কিন্তু দোকানের ভিতরে কোনো লোক কাস্টমার কিংবা ক্রেতা বিক্রেতা কাউকেই দেখা যাচ্ছে না এটা দেখেই তো মনে হয় সন্ধ্যা বেলা কিংবা রাতের বেলার ছবি এই ছবিটি দেখে তাই মনে হচ্ছে দোকানটা খুব সুসজ্জিত ভাবে সাজানো আছে দেখা যা --

লোহার স্ট্রাকচার দিয়ে মাঠটা ঘেরা আছে এবং আশেপাশে বেশ গাছপালা লাগানো আছে এবং আকাশ ওপরের দিকে উল্টো দিকেও কিছু গাছপালা আছে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখা যা --

এটা একটা রাস্তার ছবি দেখা যাচ্ছে এটা সামনে দেখা যাচ্ছে একটা স্টেট ব্যাঙ্ক আছে। রাস্তাটা ফাঁকা আছে এটা সকাল বেলার ছবি দেখা যাচ্ছে বেশ গাছপালার মধ্যে দিয়ে একটা ছায়া পড়েছে রোদ্দুরের ছায়াটা পড়েছে দেখা যাচ্ছে ।

এটা একটা ফলের দোকানের ছবি দেখা যাচ্ছে কলা ঝুলছে দেখা যাচ্ছে। বিভিন্ন রকমের ফল এখানে দেখা যাচ্ছে। আপেল বেদানা ও লেবু এরকম অনেক রকমের ফল এখানে দেখা আছে দেখা যাচ্ছে।

সেটা দেখা যাচ্ছে এবং এটা কোনো ক্যান্টিনের ও ছবি দেখা যাচ্ছে।